এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি পাম্প রয়েসে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো মানুষ রয়েসে ।

আরও অনেকগুলো গাছপালা ও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই ঘরের মধ্যে আরও অনেকগুলো গাসও দেখতে পাওয়া যাচ্ছে সে ঘরের মধ্যে একটি দরজাও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি কাপড়ের দুকান রয়েসে।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

সামনে দিকে আরও একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঝর্ণা রয়েসে সেই ঝর্ণা দিয়ে জল পড়িতেসে।

এই জিম সেন্টারের রং দ্যাখতে সাদা নীচ দিয়েক ঢালাই দেওয়া আসে।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

আরও অনেকজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এটা অনেকগুলো বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্ছে।

আর একটি সিঁড়িও দেখতে পাওয়া যাচ্ছে আর অনেকগুলো বাইকের সামোন দিক দেখতে পাওয়া যাচ্ছে।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

যেই রাস্তার মইধ্যে আরও অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো একটি বরতনের মধ্যে বড়াও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো পুপসের প্যাকেট দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিনটি সোলার রয়েসে

আরও একটি রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো গাসপালা ও দেখতে পাওয়া যাচ্চে সেই জয়গাটিকে স্কীন দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা আসে।

এ অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

এটা অনেকগুলো গাসপালাও দেখতে পাওয়া যাচ্ছে।

একটি মূর্তিও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই ঘরের মইধ্যে অনেকগুলো চেয়ার রাখা আসে আরও একটি টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও একটি স্ট্যান্ডও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো একটি কম্পিউটারও দেখতে পাওয়া যাচ্ছে আরো একটি কিবোর্ডও দেখতে পাওয়া যাচ্ছে।

একজন মানুষের হাতে একটি ব্যাডও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্চে যে একটি গর রয়েসে।

তার মইদ্যে অনেকগুলো জানালা খোলা অবস্থায় রাখা আসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি খেলার মাঠ রয়েসে।